এই বিল্ডিং টির নাম হচ্ছে ইম্পেরিয়াল পার্ক এবং ভিতরে গাড়ি পার্কিং এর জায়গা আছ--

এখানে লোকে তেল ভরতে আসে একটি বাইক এ একজন তেল ভরছে এবং পাশে একটি ট্রাক রাখা রয়েছে এবং পাশে একটি বড় হায়দ্রোদম রয়েছে।

গাছ আছে এবং শ্বেতপাথর দেওয়া আছে এবং পিছনে একটি বাড়িও দেখা যাচ্ছে।